একটি শীতের ভোরের সকাল চারিদিকে হালকা কুয়াশায় আচ্ছন্ন আকাশ । তারই মাঝে একটি অটো স্ট্যান্ড -এ অনেকজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন যে--

অনেক ট্যুরিস্ট -রাও আসেন ফটো সংরক্ষণ করার জন্য এখানে। তারা পছন্দ করে ।

এবং তার সংলগ্ন পাশেই রয়েছে এস.বি.আই এ.টি.এম. যেটি অর্ধেক বন্ধ হয়ে পরে রয়েছে তো পাশাপাশি এই দুটো থাকা অনেকবেশী সুবিধাকর।

এটি একটি ক্লাসরুম এখানে সব বাচ্চাদের আর্ট কম্পিটিশন চলছে সবাইকে বলা হয়েছে যে সবথেকে সুন্দর আর্ট বানিয়ে।

দেখাতে পারবে তাকে ট্রফি -র সাথে আরও অনেক কিছু উপহার দেওয়া --

একটি গ্যারেজ এবং তার ওপরে এই গাছটি মিলে যেন একটি মানুষের ছবির সৃষ্টি করেছে যা দেখতে খুবই সুন্দর লাগ--

এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকরকমের আনাজপত্র এনে রাখা রয়েছে। আর অনেক ট্রাক রয়েছে তার মানে আমরা বুঝতে পারছি--

এই ব্যক্তিটি সেলুন -এ এসেছেন এবং তিনি তার মুখে ফেসিয়াল করাচ্ছেন।

এটি একটি র‍্যালি এখানে প্রদর্শনী চলছে এখানে প্রচুর মানুষ তাদের কলাকৌশলের প্রদর্শনী দেখাচ্ছেন ।

এখানে বলাই আছে যে যেরকম পারেন সেরকম তার কলা প্রতিভা প্রদর্শনী দেখাতে পারেন ।

আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে তার বডি ফিটনেস মেন্টেন করার পর একটি সেলফি তুলে চেক করছে আগের তুলনায় কতটা ঠিক হয়েছে।